যাই হোক নিয়ে বল এখন তুই কি করছিস বা কোথায় আছিস বা কেমন আছিস? আমি কি করছি বলতো গেলে তুই তো জানিস যে একটা নতুন company তে আহ মানে কাজ করছি আর তার পাশাপাশি ধর পড়াশুনোও করছিই আর তোর এখন মাঠের দিকে এলাম মানে একটু office ছুটি আছে তো তাই আহ তা তোর পড়াশোনার

হ্যাঁ আমার পড়াশুনো খবর দেখ খুব মানে যদি বলতে চাই খুব ভালো আরকি,

তো জনিনা promotion টা হলে অবশ্যই party দিবো একটা, আর বলছিলাম যে তোর কীসের জন্য আজকে office ছুটি? আরে মানে office এ আমি নিজে থেকে leave নিয়েছি আসলে তোর, তোর একটু শরীর খারাপ তো মানে এই সময় season change হচ্ছে weather change হচ্ছে আহ তার জন্যে শরীরটা খারাপ উম তাই আমি ছুটি নিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম কেনো শরীর ঠিক ঠাক তোর, ঠিক নেই এখন কী হয়েছে তোর শরীরে? না আর বলিস না মানে এই ঠাণ্ডা লাগা জ্বর মাথা ব্যাথা এইসব তো বুঝতেই পারছিস মানে season টা change হলে তো হতেই থাকে। ও আচ্ছা আচ্ছা ঠাণ্ডা জ্বর মাথাই লাগা, medicine নিসনি? হ্যাঁ medicine মানে নিয়েছি ডাক্তারও দেখিয়েছি তা ডাক্তার মশাই বললো যে এই সময় টা একটু হয় আরকি , season change হচ্ছে তো ও তা আহ কোনো ভয়ের কারন নেই আহ তিনি একটা দু একটা দিন rest করো তো বাড়িতে থেকে খাওয়া দাওয়া করো ওষুধ খাও আহ দেখবে ঠিক সেরে যাবে। আচ্ছা আচ্ছা ঠিকই আছে আগেকার থেকে এখন সুস্থ আছিস একটু না কী এখন মানে আগেকার থেকে একটু ভালো আছিস না সুস্থ আছিস কতটুকু কী হয়েছে? হ্যাঁ আগের থেকে অনেকটাই মানে সুস্থ আছি তোর ওষুধ খেয়েছি তো ওই জন্যই ধর মানে ভালো লাগছে আর কী মানে শরীর টা বেশ হাঁটাচলা করতে পারছি। ও আর এখন তুই মানে আহ মাঠে রোদ্রএ বসে আছিস তাই না?

তোদের exam তেক্সাম কি এখন আছে? না আহ exam এর কোনো date টেড বলেছে? না পড়াশোনা হচ্ছে না হয় না কীরকম একটু বল তো? তোর exam আছে বলতে গেলে এখন ধর তোর internal পরীক্ষা গুলো চলছে মানে যেগুলো তোর ধর আহ ওই practical এর পরীক্ষা ঠিক আছে? সেগুলো ধর দশ number করে হচ্ছে সময় দিচ্ছে এক একটা পরীক্ষার জন্য তো ও তা সেগুলোই ধর এখন চলছে মানে প্রতিটা একটা date দিয়েছে, সেদিনকে এ~ এই সময়ের মধ্যেই এই সময় এই পরীক্ষা টা হবে তো তাই এখন ওগুলোই ধর আহ college এ মাঝে মাঝে যাচ্ছি ও তা তোদের exam কি চলছে? না তোর ওই

আরে ভাই আর বলিস না, আমাদের exam এর কথা তোকে আর কি বলবো, office এর যেহেতু কাজে ব্যাস্ত থাকছি বলে হয়তো আমার মানে যাওয়া হচ্ছে না college ঠিক ঠাক মত, তো আমার একটা বন্ধু আরকি ওর কাছে খোঁজ টোজ নি ওই যেহেতু যাই আরকি college daily সপ্তাহে, তো ওকে আমি জিজ্ঞাসা করলাম তো ও বললো নাকি exam হবে তোর project ও দিয়েছে আর কী assignment দিয়েছে সেগুলো লিখতে হবে আর কী college এর জন্য আর তোকে কি বলবো, মানে college এর pressure একটু পরে গেছে college এ তোর প্রথমত দেখ office এর কাজের চাপ ও প্রচণ্ড এসছে এখন এই মুহূর্তে আহ আবার তোর college এর ও চাপ তাই ভাবছি কি কোনটা করবো বা কোনটা রাখবো বুঝতে পারছি না কিছু বলিস না, মাথা আমার ধরে গেলো একদম।

একদম একদম খুব চাপের মধ্যে আছি ভাই আর বলিস না তোকে বলেও বুঝাতে পারবো না যে কিরকম চাপের মধ্যে আছি আর কী বলবো বল দেখ যদি office এর কথা বলি office যাচ্ছি তোর সকাল বেলাই যেহেতু আবার আমাদের এই সামনে তো office না আমার এইখান থেকে চল্লিশ কিলোমিটার দূর office সেটা আমি journey করে train এ যাই নাহলে বাস এ যাই এখন ঠান্ডার দিন যেহেতু তাই জন্য আমি bus এ যাই আট টার সময় বার হই, সকাল বেলাই মানে সকাল বেলাই স্নান টান করে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো আট টা সাড়ে আটটার মধ্যে বার হই, bus এ আর কী journey করে তোর minimum দেড় ঘণ্টা time লাগে দশ টার সময় আমার office খোলে দশ টার সময় আমি পৌঁছে যাই, দশ টা পাঁচ দশটা ওটা কোনও ব্যাপার না, যেহেতু ma'am জানে যে অনেক দূর থেকে আসছি তাই কিছু বলে না, নিয়ে তোর ওখানে কাজ টাজ করে আবার তোর সন্ধার সময় আমি train এ বাড়ি আসি তখন রাত ন-টা বেজে যাই এবার তুই বল সারাদিনে একটা মানুষ কাজ করে মানে বসে থেকে একটা computer বা laptop এর দিকে সারা সারা দিন তাকিয়ে থেকে কাজ করে সেই মানুষটা যদি বাড়ি আসি তো মানে অ~অবশ্যই মানে অলসতা তো লাগবেই,

হ্যাঁ দেখ সেটা তুই একটা ঠিকই বলেছিস মানে সারাটা দিন office এর কাজ বা প্রত্যেকদিন একটা আহ journey র পরে শরীরের কিন্তু একটা থেকেই যাচ্ছে আবার ধর তুই যদি বাড়ি এসে পড়াশুনো করিস রাত জেগে তার পরের দিন আবার তোকে সকালে উঠে office যেতে হচ্ছে যেমন টা ধর তুই করছিস সেই same routine কিন্তু আমারো চলছে এইজন্যেই কিন্তু আমার শরীর টা একরকম বলতে গেলে খারাপ হওয়ার পেছনে কিন্তু ওটাও ধর দায়ী মানে ডেইলি routine ই মানে যেটা হচ্ছে সেটা ধর ঠিক ভাবে ধর খাওয়ার দাওয়ার টা maintain করতে পারছি না, আহ বা শোয়া হচ্ছে না বা বিশ্রাম হচ্ছে না শরীরের ফলে কিন্তু বিভিন্নরকম সমস্যা দেখা দিচ্ছে, maintain করে ভালো ভাবে কিন্তু চলতে হবে তাহলেই এই সমস্যা গুলাও কিন্তু আর দেখা দিবেনা আহ তবে ওসব বাদ দে তা সামনে তো দুর্গা পূজা কাটালি, তা কেমন কাটলি বল বা কেমন কাটলো মানে শেষ টা আহ বা কেমন লাগলো বল? আবার তো ধর লক্ষ্মী পুজো আসছে তা কেমন ভাবে কাটাবি কোনো রকম plan ট্যান কিছু করেছিস?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা আহ বলিস নাই তাই একটু বল আহ তারপর আমাদেরও বিসর্জন আমরা কেমন কাটালাম বলবো তা তোর কাছ থেকে আগে একটু শুনে নি। হ্যাঁ হ্যাঁ তোকে বলি দেখ, সেদিন কে আহ যে কথাটা তোকে আহ শেষ টুকু বলিনি আরকী যে উম ঘুড়ে টুরে তো রাত্রে বেলা যখন বিসর্জনের time হলো, সন্ধ্যের সময় আর কী আহ বেজে গেছিলো অনেক টা রাতেই আর কী বিসর্জন টা হয়েছিলো, minimum ন-টা নাগাদ তো নটার সময়ে আর কী যখন বিসর্জন টা করতে যাই আর কী তখন বিসর্জন টা মানে অনেকটা লোকই ছিলো ওখানে চল্লিশ পঞ্চাশ টা লোক ছিলো, যেখানে comity ছিলো police force ছিলো army ছিলো মানে যেহেতু ঠাকুর টা সবথেকে বড় ছিলো ওখানকার সেই ঠাকুরের কাছে আমরা গেছিলাম বিসর্জন টা দেখতে তো মানে police protection এতো দিয়ে দিয়েছিল যে সবকে মানে একদম ঘিরে নিয়েছিল মানে ঠাকুরও ভাসাবে তার মানে দশ হাত দুরে কাউকে ধারে কাছে আসতে দিচ্ছিলো না আর কী যেগুলো মানে দরকার মানে যেগুলো প্রয়োজন আর কী লোক তাদের কে একমাত্র নিচ্ছিলো তো ওখান থেকে তখন আহ ঠাকুর টা আর কী নামালো উপর থেকে যখন ঠাকুর টা নামই দিয়ে এতটাই ভারী ছিলো যে ঠিক ঠাক ভাবে কেউ চারতে পারছিল না আবার সে চল্লিশ টা লোক ছিলো আবার পাঁচ দশটার মতন লোক গিয়ে সেটাতে হাতে নিয়ে টোটাল পঞ্চাশ টা লোক, ঠাকুর টা নামার পরে আহ মানে সব একটা comity গুলো সব সবাইকে ঘিরে নিলো আর কী তারপরে police গুলো ছিলো মানে police ছিলো sorry police টা আগে ছিলো তারপরে comity গুলো ঘিরে সবকে আর কী একসঙ্গে আর যদি বলা হয় ঠাকুর টা যখন বিসর্জন করতে গিয়েছিলো তার আগে কিন্তু dance করতে করতে আমরা গিয়েছিলাম যেহেতু তাই জন্য দেখ ছেলেদের মানে partition ছিলো একটা আলাদা মেয়েদের partition ছিলো একটা আলাদা মানে বুঝতেই তো পারছিস যে ছেলেরা নাচতে মিংবা মেয়েরা নাচতে হয়তো ছেলেদের ওপরে পরে গেলো বা ছেলেদের রা ওই ইচ্ছে করে মেয়েদের ওপরে পরে যেতে পারে বা নোংরামি করতে পারে তাই জন্য মানে police protection ওখানে ছিলো, so comity ও সেটা ভালো করে মানে তার আহ যদি বলা হয় তার আদেশ টা ভালো করে মানে মেনে নিয়ে সে কিন্তু এগিয়ে গিয়েছিলো তো ওখানে কী হলো, ঠাকুর টা তারপরে বিসর্জন করলাম বিসর্জন টা করতে minimum এক ঘন্টা time লাগলো বিসর্জন টা হওয়ার পরে রাস্তা টাই এতোই লোক হয়ে গেছিলো মানে তোকে কি বলবো আর মানে আসার জায়গা আর পাচ্ছিলাম না, পা দেওয়ার জায়গা পাচ্ছিলাম না তো বুঝতে পারছিস আমার কথা গুলো? শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ বুঝতেই পারছি তোকে তো আমি একটু বর্ণনা করতে বললাম কিন্তু এমন ভাবে বর্ণনা করলি গোটা দৃশ্য টাই বর্ণনা করে দিলি মানে কিভাবে বিসর্জন করলি বা কিভাবে চালনা করলি বা কেমন হলো, কেমন enjoy করলি কিভাবে মানে processing এ মানে process টা চললো মানে step by step পুরোটাই বললি, খুব ভালো লাগলো তো তবে ধর আমাদের তো গ্রামের ঠাকুর তোর আমাদের সেরকম অত লোক জন হয়নি আহ আমাদের গ্রামের যে সমস্ত লোক জন সেগুলো দিয়ে ধর আমরা আনন্দ করি বাজনার সাহায্যে মা কে ধর আহ নিয়ে যাই আহ তারপরে বিসর্জন করার জন্য ধর আমাদের তো নদী নেই পুকুর আমরা পুকুরে গিয়ে মা কে ভালোভাবে ওখানে একটু গান বাজনা হয় তারপরে হয়তো আমরা মূর্তিটা বিসর্জন করি তবে কিন্তু আমরা খুব আনন্দ ভাবেই মানে মায়ের যে বিসর্জন সেটা কিন্তু খুব আনন্দ বা উপভোগ আহ মানে আমরা করি খুব ভালো লাগে আর কী মায়ের বিসর্জন টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম তো সেদিনকে তোকে তো আমি কি বলবো আর পুরোটাই আর কি যখন বলে দিয়েছি তা আর একটু আছে সেটুকু বলে দেই, তো সেদিনকে চলে এলাম বাড়ি রাত্রে বেলাই তো বন্ধু মানে বন্ধুটা গুলোর বাড়ি যেহেতু আগে ছিলো আমাদের বাড়ির থেকে আগে তো ওরা সবাই ছাড়লো না তো সবারিই বাড়িতে তো আর মানে খাওয়া সম্ভব নয়, যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে সবাই বলছে আমাদের বাড়িতে মানে খাবি আরকী যেহেতু আমি মুসলিম বলে তারা আমাকে খুব ভালোবাসতো আর কি তো দেখ আমি তো সবার বাড়িতে গিয়ে খাওয়া সম্বব নয় তো একটা বন্ধুর বাড়ি গিয়ে just একটা জিনিস খেলাম একটা একটা করে, একটা একটা করে শুকনো জিনিস খেয়েছিলাম আর কি নিয়ে সবাই মানে সব বন্ধুরা মা বাবার সঙ্গে আলাপ করলাম আর কি দিদির সঙ্গে আলাপ করলাম তাদের সঙ্গে তাদের কে বললাম আমাদের বাড়ি ঘুড়ে মানে ঈদ এ আর কি আসতে, ঘুড়তে আসতে বললাম মানে খুব ভালো লেগেছিলো বুঝতে পারলি সেদিনকে খুব খুব আনন্দ হয়েছিলো এভাবেই মানে পুজো টা কাটলো আর কি দূ~দুর্গ পুজো টা, তোর টা বল তোর টা তো শুনিনি আমি তোর টা বল কিভাবে কি করেছিলিস বা কাকে নিয়ে গেলি আচ্ছা তুই আমি শুনেছিলাম নাকি তুই girlfriend নিয়ে গেছিলি? এটা কি সত্যি? ঠিক মি~ মিথ্যা বলবি না ভাই কিন্তু সত্যি বলবি আমাকে। না দেখ girlfriend না মানে সেটা তো মানে কি বলবো, মানে ভুল শুনিস নি তবে girlfriend না ঠিক বান্ধবী আর কি মানে বন্ধু বান্ধব দের সাথে গেছিলাম একটা সেটা দেখে হয়তো তো মানে বন্ধু মানে ছিলো সে একজন আকাশ ঘুড়তে গেছে বান্ধবী ছিলো, তো মানে ওদের সাথে আমি বিজয়া দশমীর দিন আবার একবার বেড়িয়েছিলাম মানে ঠাকুর দেখতে আর কি মানে দিনের বেলাই গেছিলাম সেটা আহ দিয়ে বিসর্জন করলাম আহ উম তা খুব ভালো লাগলো আর কি ঘুড়ে এসে বিজয়া দশমীর দিন টাও আবার তা সামনে তো ধর লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজার কোনো planning টলানিং গুলা করছিস? না আহ তোদের ওখানে হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই planning তো করছি আহ তার আগে একটা জিনিস জিজ্ঞাসা করে নি, তাহলে তোর ওটা friend ছিলো আর কি মানে বান্ধবী ছিলো আর কি তাই তো? তো আমাকে এই তোর শিবনাথ ওই মানে বন্ধুটা আর কি বলেছিলো যে তোর কাছে phone number টা নিয়েছিলো আগে আমাকে সেইদিন call করে তো আমি বললাম যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না তো তারপর পরিচয় টা দিলো চিনতে পারলাম তারপরে বললাম হ্যাঁ, তো ও হয়তো চেনেনা তোর বান্ধবী টাকে তাই হয়তো ভেবেছিলো girlfriend তো বলছিলো নাকি উম যে ওর একজন এসছে মেয়ে তোর সঙ্গে ঘুরছিলো আমরা একসঙ্গে আছি তাই বললো, side এ গেছিলো phone টা করার মানে করতে আর কি, যাই হোক ভালোই ব্যাপার কোনো ব্যাপার না, আমি তোকে এরকম মজা করে বললাম তুই আবার serious নিয়ে নিস না বুঝতে পারলি তো? না না না serious নেওয়ার মত কিছুই সেরকম কথা তো বলিসনি আর একটা কথা বলতে গেলে কি মানে তোর বন্ধুদের মাঝে তো মজা হবে হাসি হবে আনন্দ হবে হুল্লোড় হবে তবেই তো সেটা ভালো একটা সম্পর্ক তৈরী হবে তাই না? সব কথা যদি mind করতে যাই react করতে যাই তাহলে তো হবে না, না তুই বললি খুব ভালো লাগলো আর কি মানে তুই হয়তো তাই নিয়ে sure হলি যে আমার কোনো girlfriend আছে বা নেই আদেও কি না সেটা ভেবে তোর মনে এটা নিয়ে কৌতুহল ছিলো তাই কি না? হ্যাঁ হ্যাঁ একদম এটা ঠিক তার কারন দেখ আমার জানার ইচ্ছা করলো তাই আমি তোকে জিজ্ঞাসা করলাম তুই ভাই বলে দিলি এটাই ভালো সবথেকে better কথা তাই কি না? হয়তো আমি জানা মানে জানতাম না আগে কিংবা হয়তো তোকে আবার পরবর্তী তে বলতাম তাই জন্য এখনই জিজ্ঞাসা করে নিলাম হয়তো যে তোর girlfriend থাকতে পারে না থাকতে পারে এখন কার generation এ এখন কার দিনে তো বুঝতেই পারছিস প্রত্যেকটা ছেলের কাছে একটা করে girlfriend আছে তাই জন্য তোকে আর কি জিজ্ঞাসা করলাম।

আরে লক্ষ্মী পূজোর কথাই যেহেতু তোকে বলি তো তোর মোটামোটি আমাদের এখানে মানে শহরের মধ্যে যদি বলিস মানে একটাই লক্ষ্মী পূজো তে সব থেকে মানে লক্ষ্মী ঠাকুর টা আর কি বড় তৈরী করে আর বাকি গুলো খুব বড় নয় ছোটোই তৈরী করে আর মানে খুব আর কি ধুম ধারক্কা হয় না, আর ও ওই মানে আমাদের কলকাতা শহরে ওই জায়গা টাই আর কি লক্ষ্মী পূজো টা খুব ধুম ধারাককা করে হয়, তো আমি ভাবছি আমরা ভাবছিলাম যে এখানে করবো but ওখানে ওখানে করি নি সব বন্ধু কটা গিয়েছিলাম ওখানেই দেখতে গেছিলাম তো একটু সন্ধ্যার পরে গেছিলাম যেহেতু আহ সন্ধ্যার পরে তো বুঝতেই পারছিস lighting ফাইটিং জলে মানে দেখতে জায়গা টা খুব সুন্দর লাগে আর কি তাই জন্য গিয়েছিলাম

তো দুর্গু পুজোর ওই মেয়েটার কথা বলেছিলাম তো এ বছরে ওই মেয়েটা কিন্তু ওইখানেই বাড়ি কিন্তু একটা বাড়ি থেকে মানে লক্ষ্মী পূজোর ঠাকুর টা যেখানে হয়েছিলো একটা বাড়ির সামনে আর কি তো ওই বাড়ির থেকে সামনা সামনি ওই মেয়েটা বেড়িয়ে যখন চলে আসছিলো আমি ঠিক লক্ষ্য করিনি একটা আমার বন্ধু লক্ষ্য করেছিলো ওই মেয়েটা এসে আমার কাছে দাড়িয়ে গেছিলো, জানিস?

রবিউল এর কাছে কেনো মেয়েটা আসে তালে নিশ্চই রবিউল এর সাথে কোনো সম্পর্ক আছে এটা ভেবে হয়তো বন্ধুরা তোর সাথে হাসি মজাক করেছে নিশ্চই এটা নিয়ে?

তুমি কেনো accept করোনি? বলছি আমি হয়তো দেখিনি নিয়ে বলছে যে তোমাকে দেখোনি ঠিক আছে তোমাকে তো message করেছিলাম personally তা তুমি তো সেটাও দেখোনি কিংবা reply দাও নি, কেনো? বললাম দেখো আমি ফালতু একটা ছেলে না, বা ঘুড়ে বেরাই না ঠিক আছে? প্রথম তো আমি দেখো আমি office এ কাজ করি time পাই না সারাদিন office থেকে আবার এসে আবার একটু আমার পড়াশোনা করি, mobile ঘাটবো কিংবা চালাবো সেই time টাও পাই না যে দেড় GB net পাই সেটা মনে হয় আবার ঘুরে back চলে যাই, তাই জন্য হয়তো দেখি নি, তো ওই যখন বলছে সবাই বলছে যে হ্যাঁ ওই যখন friend টা পাঠিয়েছে তখন অবশ্যই confirm করাটা তোর উচিৎ ছিলো, তখন আমি বললাম ঠিক আছে যখন সবাই বলছে তখন ওর সামনেই confirm করলাম and আহ আমি ওখান থেকে চলে এলাম বুঝতে পারলি তো? হ্যাঁ বুঝতে পারলাম মানে বেশ ভালোই ভাবে একটু বর্ণনা করলি, মানে মেয়েটার সাথে তোর, তোর মানে পরিচয় হওয়ার মানে দৃশ্য টা আহ বা পূজো টাও তোর খুব ভালো ঘুরেছিস বলতে গেলে একরকম আহ তা বুঝলি আজ আমার হাতে মানে সময় কম, আহ মানে বলতে গেলে কি মানে বাড়ি থেকে ধর আমি বেড়িয়েছি তো বলেছি যে একটু মাঠের দিকে যাচ্ছি শরীর টা খারাপ করছে তো মানে ঘুরে আসি তা বাড়িতে হয়তো চিন্তা করবে মা যে শরীর খারাপ ছেলেটা কোথায় গেলো, তো তা আহ আমি মানে বাড়ি যাবো বুঝলি তা এই নিয়ে একদিন তোর সাথে মানে পরে আমি কথা বলবো এই ব্যাপার নিয়ে আলোচনা করবো তো আর আমাদের গ্রামে যে লক্ষ্মী পূজো হলো, সে সম্পর্কে তোকে আমি বলবো আজকে আর বলা হয়ে উঠলো না, আহ মানে

হ্যাঁ হ্যাঁ আমার কথা টা শোন, দেখ যেহেতু দেখ আমি এর পরে তো আরো ব্যাস্ত হয়ে যাবো বুঝতে পারছিস তো, তাই জন্য তোকে বলছি minimum আমাদের সোলো থেকে সতেরো minute কথা বলা হয়ে গেছে আর পা~পারলে তুই সাত minute কথা বল যেহেতু আজকে আমি ফাঁকা আছি এরপরে অনেক ব্যাস্ত হয়ে যাবো, বুঝতে পারলি তো? তাই জন্য বলছি যে তুই যেহেতু ফাঁকা আছিস তালে আহ বলতে পারিস যদি কাজ না থাকে তোর না হলে তুই যদি বলিস আমি রেখে দেবো অবশ্যই কিন্তু দেখ আমাদের minimum তো সতেরো minute হয়ে গেলো তাই জন্য তোকে বলছি যে, আমি কাল থেকে আর কি একটু বেশি busy হয়ে যাবো, তাই জন্য বলছি। না দেখ মানে হাতে সময় কিন্তু খুব একটু কম তার জন্যেই আমি তোর সাথে বলতে পারছি না কথা আহ তা আমি পরে একবার তোকে phone করে নেবো, এই ব্যাপার নিয়ে আমরা পরে কথা বলবো, বুঝলি? এখন রাখছি তুই রাখ পরে আমি কিন্তু এই ব্যাপার নিয়ে তোকে মানে আমি পুরোটা বুঝিয়ে বলবো যে কেনো আমি সেদিন সময় বের করতে পারিনি । আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে কোনো ব্যাপার নয় তাহলে তুই বাড়ি যা সাবধানে আর কোনো ব্যাপার নয় দেখ medicine টেডিসিন নিয়ে নিস, রাখছি তাহলে হ্যাঁ? হ্যাঁ বেশ ঠিক আছে রাখ তুই তাহলে। আচ্ছা বেশ ঠিক আছে রাখছি তাহলে bye

আমি একটা ঘরের মধ্যে রয়েছি এখান থেকেই আমি বলছি আমার বিষয় হচ্ছে cycle cycle এবং সমাজ

cycle কে যদিও বা খুব একটা আমরা উঁচু নজরে দেখছি না কারণ cycle হচ্ছে যানবাহনের ক্ষেত্রে খুবই নীচু শ্রেণীর যানবাহন

কারণ যারা cycle -এ চাপে তারা সাধারণত মূলত দরিদ্র শ্রেণীর লোকজনই চাপে

মোটরগাড়ি বা bike বা যে সমস্ত আমাদের ambassador বা বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তাদের তুলনায় cycle কিন্তু একদমই নগন্য

সেই কারণে cycle -কে আমি ভাব মনে করি cycle হচ্ছে কিন্তু একটা পরিবেশ বান্ধব জিনিস

আমি চাই সারা বিশ্ব cycle বিশ্বব্যাপী সাই মানে cycle -এ করে সব মানুষ যাতায়াত করুক

তাই এই রাস্তাটা যদি আমরা cycle -এ করে যাতায়াত করি তাহলে আমরা যেই global warming বা পৃথিবীর উষ্ণায়নের কথা বলি সেই উষ্ণায়ন কিন্তু অনেকটাই কমবে কারণ carbon ব্যা ব্যাপারটা অনেকটা কমে যাবে

আরেকটা হচ্ছে যে cycle -এ যদি আমরা যাতায়াত করি তাহলে আমাদের শরীর কিন্তু ভালো থাকে

বর্তমানে যে সমস্ত আমরা যারা আছি কর্মক্ষেত্রে তাদের কিন্তু বারো ঘন্টা তেরো ঘন্টা করে duty দিতে হয়

তার ফলে আমাদের এই যে সারাক্ষণ বসে থাকা বা যে পুরুষটি ধরুন একজন police সে বারো ঘন্টা তেরো ঘণ্টা কে দাঁড়িয়েই থাকেন

কাজেই এই যে দাঁড়িয়ে থাকা এই যে কর্মক্ষেত্র যে একটা আমাদের শারীরিক অসুস্থতা দেখা যায় এটা কিন্তু cycle করলে অনেকটাই মানে ভালো হয়ে থাকে

কারণ যদি আমরা ব্যায়াম করার সময় পাইনা আমরা আ gym -এ যাওয়ারও সময় পাইনা কেননা সব সময় আমাদের পক্ষে টাকাও একটা ব্যাপার gym -এ যেতে গেলে যে পয়সা পাতি লাগে এছাড়া সময়টাও একটা কিন্তু সত্যিই সমস্যাদায়ক ব্যাপার

তাই যদি আমরা যে যেকাজে যাচ্ছি সেই পাঁচ kilometre বা ছ kilometre যদি আমরা cycle -এ করে যাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের শরীর কিন্তু অনেকটাই সুস্থ থাকে আমাদের পায়ের আ যন্ত্রণা অনেক কমে আমাদের শরীরের যে স্থূলতা স্থূলতা অনেক কমে এবং সর্বোপরি মন কিন্তু খুব ভালো হয়ে যায়

কারণ এখানে তখন আমাদের cycle যখন আমরা চালাই তখন কিন্তু আমরা অন্যমনস্ক সময় পাইনা বা জায়গা পাইনা যার ফলে মনটা কিন্তু অনেকটাই আমরা tension মুক্ত হতে পারি

এটা আজগের দিনে কিন্তু মারাত্মক খুবই দরকার

তবুও আমাদের একটা আর্জি আছে যে সারা পৃথিবী হোক cycle চালানোর জায়গা সারা পৃথিবীতে cycle lane থাকুক

আমাদের বন্ধুত্ব হোক cycle -এর মাধ্যম দিয়ে

আর আমার মনে হয় cycle কিন্তু মেয়েদের জন্য একটা মুক্তির পথ

কারণ আমরা আগে যেরকম একটা শাড়ি বা একটা জড়তা থাকতো cycle -এ করলে কিন্তু অনেক পোশাক আশাকও অনেক আধুনিক বা আমাদের দ্রুততার সঙ্গে কাজ করতে পারি

যেমন আমি কয় সাধারণভাবে বলতে পারি যে মা যে মেয়েটির লোকের বাড়িতে কাজ করে সে যদি cycle -এ করে যায় অনেক তাড়াতাড়ি যেতে পারবে কাজে এবং তার শরীরও ভালো থাকবে

তালে এই যে কাজগুলো করা হচ্ছে এরা কিন্তু অনেকটা আমাদের মুক্তির পথও বটে

মানে মাটির সংস্পর্শে থাকে দুধ আলা আ কাগজ আলা

আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে এই যে মুক্তি এই মুক্তিটা কিন্তু অনেকটাই আমাদের আ cycle -এর সঙ্গে যুক্ত বলে আমার মনে হয়

cycle মেয়েদের কিন্তু অনেকটা মুক্তি দিয়েছে বিশেষ করে আ বাচ্চাদের school নিয়ে যাওয়া ছোট ছোট বিষয়গুলো বাচ্চাদের school নিয়ে যাওয়া

সেখানে যে অর্থনৈতিক ব্যাপারটা জড়িয়ে আছে যেটা school এ অনেক অনেক দূরের দূরের পথ তাকে bus এ যেতে হচ্ছে সেই জায়গাটা যদি আমরা cycle -এ করে যাই তাহলে আমাদের আর্থিক দিকটাও আমাদের সাবলম্বী হতে হচ্ছে

এরকম ভাবে আমরা যদি ভাবি যে সারা পৃথিবীটা যদি আমরা cycle cycle যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের সমাজটা কিন্তু অনেকটাই মুক্ত হতে পারে এবং অনেকটা green হতে পারে অনেকটা সবুজ হতে পারে

ঠিক ম ভালো নেই এখন এখন আ শরীরের condition যা এই কিছুদিন আগে আ নিয়ে আসলাম hospital থেকে তো এখন আ ম bed soul হয়ে গেছে আর কি আর

ম আ চিকিৎসা এখন চলছে জানিনা কতদিন কি বাজবে কিন্তু আমি চাই যে সব সময় যাতে মানুষটা থাকুক কেননা আ ঠাকুমার যে একটা স্মৃতি আছে সেই স্মৃতিটা তো আর সবারে মাঝখানে

ওই এখন আ ওষুধ ফষুধ নিয়ে তোমরা যে টাকা-পয়সার যা অবস্থা এখন আর ওই আ এত টাকার ওষুধ কেনার মত সামর্থ্য এখন নেই হ্যাঁ আর

তো দেখা কতদূর কি করা যায় কেননা ম মানুষটাকে যাই করুক না কেন atleast বাঁচাতে তো হবে তো সেই কারণে আর কি

তো ওরকম আর কি ব্যাপার হ্যাঁ তো এখন মা ও এসব নিয়ে খুব চি চিন্তাভাবনা করছে যে কি করে ঠিকঠাক করা যায় যতই হোক বয়স হয়েছে না নব্বই

আ নব্বই বছর বয়স মানুষটার হ্যাঁ তো এখন আরকি

খুব এখন খুব কাজের চাপ চলছে এখন এই নতুন একটা ম office - এ join করেছি আর কি

এই বেশি নয় আপনি তোমার বাইপাসের দিকে আরকি জায়েগাটা joint করেছি I tech -এ ITC সোনার বাংলায়

তো এখন এই ঠাকুমাকে দেখার জন্য আগেতো ঠাকুমাকে আমিই দেখতাম তো সেখানে এখন ঠাকুমাকে এখন মাকে দেখতে হচ্ছে আর বাবারও এখন আর time হয়ে উঠছে না যে মা ইয়ে ঠাকুমাকে দেখবে বা কিছু তো সেটা নিয়ে আরকি খুব সবদিক দিয়ে খুব চাপে রয়েছি

আর বাজারের যা অবস্থা এখন কাজবাজেরও সব মানে দিশাহারার মতন কাজবাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানেই কাজ বাজের জন্য যা কিছু করছি আরকি তো সবই ওই